লাল রঙ্গের একটি মাটি খুঁড়ার জন্য মেশিন দেখতে পারতাসি।

অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে।

রুমের ভিতরে বড় বড় দুটি সোফা আছে রাখা।

মুরগিকে খাওয়ার দেওয়ার জন্য লাল রঙের একটি ভারা দেখা যাচ্ছে।

সামনে কিছু মানুষ দেখতে পারতেসি।

এখানে বড় একটি মন্দিরের গেট রয়েছে।

অনেকগুলো জামা কাপড় দেখতে পারতেসি।

সাতরঙ্গা অনেকগুলো ভাল্ব জ্বলন্ত অবস্থায় রয়েছে উপরে।

অনেকগুলো কাপড় ঝুলন্ত অবস্থায় রয়েছে।

কিছু মানুষ লক্ষ্য করা যাচ্ছে।

একটি বড় ইস্কুল দেখতে পারতাসি।

ছোট ছোট সবুজ রঙের ঘাস রয়েছে অনেকগুলো।

এখানে একটি বড় দোকানের রুম দেখতে পারতেসি।

এইখানে বড় একটি রাস্তা দেখতে পারতেসি।

বড় একটি সিম টাওয়ার রয়েছে।

কিছু দরজা লক্ষ্য করা যাচ্ছে বাইরের।

ছোট ছোট সবুজ রঙের ঘাস রয়েছে।

সাইডে একটি বড় পাহাড় দেখতে পারতেসি।

উপরে অনেকগুলো লাইট রয়েছে জলন্ত অবস্থায়।

অনেকগুলো বাচ্চা লক্ষ্য করা যাচ্ছে।

নীল রঙের একটি বসার জন্য চেয়ার আছে।

সাদা রঙ্গের অনেকগুলো ভল জ্বলন্ত অবস্থায় রয়েছে উফরে ।

আলমারিতে অনেকগুলো জিনিস রাখা আছে।

ব্যাঙের সামনে অনেকগুলো বাইক রাখা আছে।

একটি সিম টাওয়ার লক্ষ করা যাচ্ছে।

বড় একটি দুকান দেখতে পারতেসি।

মাটিতে বিছা কার্পেগ রয়েছ লাল এবং ছোবুজ রঙ্গের ।

বড়ো একটি মাঠ লক্ষ্য করা যাচ্ছে।

বড় একটি সিম টাওয়ার দেখতে পারতাসি।

ছাইড -এ ছোট ছোট পাতর রয়েছে রাখা।

এখানে বইয়ের একটি দোকানের রুম দেখতে পারতাসি।

আলমারিতে অনেকগুলো বই রাখা আছে।

এখানে একটি বড় মিষ্টির দোকান দেখতে পারতাসি।

কিছু উম গাড়ি লক্ষ্য করা যাচ্ছে সাদা রঙ্গের ।

ছোট ছোট ঘাস রয়েছে সবুজ রঙের।

অনেকগুলো গাছ দেখতে পারতাসি।

উপরে একটি পোস্টার রয়েছে লাল রঙ্গের ।